আচ্ছা ঠিক আছে অ্যাম তাহলে কজন কি যাচ্ছি

আট জন নয় জন দশ জন যত জন যাওয়া যায়

তত বেশি বলে হবে তাই না

সে যতজন যাবে ততই জন বেশি ভালো

টিকিটটা এখানে কবে কি করা হবে

সবাইকে তো বলতেও হবে না কত করে কি হচ্ছে না হচ্ছে

তালে টিকিটটা কাটো কেটে তুমিও সবাইকে জানানোর চেষ্টা করো

ঠিক আছে তাহলে আমি একটা group -এ সবাইকে message করে দি কি করবে না করবে

এদের সঙ্গে তালেএ তুমি কথা বলে নাও যে কখন কিছু হলে ভাল হয় রাতের train করবো না দিনা দিনের বেলা train করবো সে

Train -টা হলে বেশি Better

আমি ভাবছি রাত্রি বেলায় যে যার মতন ম একটু পরোটা ফরোটা করে নিয়ে চলে যাই ঠিক আছে

তো তো আর ওরকম কিনে কিছু খাবার দরকার নেই, তো রাতের বেলা তা আমরা হচ্ছে গিয়ে পরোটা ফরোটা বাড়ির থেকে

ধরো তুমি একটু তরকারি করে নিলে আমি একটু পরোটা করে নিলাম আর সবাইও আছে সবাইকে একটু বলে ওরকম করে নিয়ে রাতেরটা আমরা একটু manage করে নিই

ধর ওখানে নেবে তারপর থেকে আমরা আমাদের budget

জামা কাপড় কি পরা হবে এই shirt পরা যাবেনা jeans পরা যাবেনা এরকম কোন ব্যাপার স্যাপার আছে নাকি না না না এরকম কেন ব্যাপার-স্যাপার থাকবে, যে যার মতন যে যেটা পরতে পছন্দ করে সে সেটাই পড়বে এরকম কোনো কিছু নেই যে এটা পরা যাবে না ওটা পরা যাবে না আর আমার মনে হয়

changes হবেনা এখনতো গরম গরম সময়

দার্জিলিং এর Weather -টা থাকে না ঠান্ডা গরম ঠান্ডা গরম

তাতে এই Weather খুব ভাল মানে ভালো লাগে দেখতে

যাই তা Decide করা উচিত না আগে যাই

আমরা যদি সে এই দিকে পুরুলিয়া যাই তালে শুধু আমরা একটু মরুভূমি পাহাড় ছাড়া তো আর কিছু পাবো না

বাংলাদেশের Border -এর ওই পারে গেলেও তো হয়

হ্যাঁ সিলেটে আচ্ছা আচ্ছা কিন্তু সিলেটে যাওয়ার জন্য তো আমাদের সবার এখানে তো এই নেই মানে তোমাকে তো visa ফিসা কিছু লাগবে না সিলেট যেতে

তো যাদের নেই তারা যাবে না আমাদের আছে আমরা যাব আমারি তো নেই তো আমি কি করে যাব

তো উড়ি উড়িয়ে তো নিয়ে যাওয়া যাবে না কাঁটাতলার নিচ দিয়ে যেতে হবে তাহলে আমাদেরকে

কাঁটা তারের নীচ দিয়ে যেতে হবে আমি তো উড়ে উড়ে যদি যেতেই পারতাম তো তো চলেই যেতাম যেতে তো পারবো না তার থেকে চলো আমরা ড দার্জিলিং যাই, তালে কি বলতো এই Time -টাতে না আমরা যদি ধত্রে যাই, ধত্রের থেকে না আমরা টুংলি তুংলা টপ Tracking করে নিতে পারব

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তালে দার্জিলিংই যা~

ওই যদি Normal আর করার দরকার নেই ওই আআ Reservation করার দরকার নেই রাত টুকুনির তো ব্যাপার এমনি Normal ভালই থাকে দার্জিলিং মেল এ আড়াইশো টাকা করে Ticket নেবে

আচ্ছা এবার দার্জিলিং এ নেমে ওখানে আমি সেলিমপুর জন্য প্রধান মা এই ম এই

আর main road -এর ওখানে যে Market আছে বাজার তো ওইখানে গিয়ে আমরা একটা hotel নিয়ে নেব অ আমাদের কটা room লাগবে ছটা

হ্যাঁ ছটায় সব হয়ে যাবে ছটা

ছটাতেই হয়ে যাবে জ একটা রুমে যদি একটু তিনজন করে থাকতে পারি তাহলে তো মনে হয় পাঁচটাতেই হয়ে যাবে

ওটা Adjust করে নেবো আমরা আর তারপর ওখানে এবার যা sightseeing যারা যারা যেরম যাবে

যেটা যার যার personal হয়ে যাবে ওটা তখন সেখানটায় তো আমাদের involve হওয়ার বা interfere করার কোনো দরকার নেই

হ্যাঁ কা ওরা হচ্ছে গিয়ে আমরা শুধু ডাচ করবো হচ্ছে গিয়ে হোটেলের খরচাটা

কিনবে না কিনবে সেটার তো আর আমরা দায় নিতে পারি না

হ্যাঁ হ্যাঁ যেমন যার যার খরচাটা যার বেশি আছে budget সে করবে যার budget -এ কম আছে সেস কম খরচা করবে সবকিছুতে যদি আমরা ঢুকে যাই তাহলে ওখানে এদের ঝামেলার সৃষ্টি হয়ে যাবে

দিদি ঝামেলা করারও দরকার নেই যে যেরকম ভাবে ইচ্ছে সে রকম ভাবেই

অনেকদিন একটু সময় হল তো হবে তো যাওয়ার তো সময় আছে এখন এরম একটা ব্যাপার

তো তুমি বলো যদি অনেক long হয় সেরকম তাহলে সেরকম হবে যদি তুমি বলো না অত বেশি long না একটু কমের মধ্যে হবে তাহলে সেরকম

minimum minimum তো দেখো আমি বলছি ধরো

একটু বাড়ানো দরকার চার দিনে tour হবে না, ঘোরার জায়গা অনেক আছে

তাহলে কটা ছদিনের জন্য বলছো

ছয়দিন সাড়ে ছয়দিন তো এমনিতেই time লাগবে কারণ ওপর থেকে নিচে নামবো ধরো নেমে তারপরে হয়তো train পাব

নীচের দিকে train পাব তো এবার ওই জন্য বলছি ধরো সাড়ে ছয় দিনই হবে সাড়ে ছয় দিন আর যাওয়া আসা নিয়ে ওই আট ন দিনই হয়ে যাচ্ছে

আট নয় দিনই হয়ে যাচ্ছে

ওটাই ভালো হবে reservation আগে থেকে না করানোটাই better

একটু যাওয়া আসার কষ্ট আর ওইটুকুনি কষ্ট কী রাত্রে train -এ বসলে সকালেই হাওড়া

কিছু মনে হয় না খুব একটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার

সবাই ব্যাপার এ মানে situation -টাকে মানাবে তো

আর যদিও আমাদের মধ্যে তো কোন বাচ্চা-কাচ্চা নেই তাহলে আবার অ্যা অতো problem কোথায় এগোলেই হয়ে যাবে একদম

না আসলে কিছু কিছু মানুষ আছে না যারা বলে না যে এ বাবা reservation নেই রাত্রে ঘুমাতে পারলাম না

তুই জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো হবে

তো আমরা আমাদের মতন বলে দিলাম ধরো আমাদের মধ্যে ঠিক আছে চলো কোনো ব্যাপার